একটি বড় ট্রাক যাইতেসে দেখা যাচ্চে এবং একটি কার যাইতেসে দেখা যাচ্চে।

উমনও একটি কাপড় দেখা যাচ্চে এবং বিল্ডিংয়ে কাজ চলতেসে দেখা যাচ্চে।

বিল্ডিংয়ের সিঁড়ি দেখা যাচ্ছে এবং--

এই রাস্তার মইধ্যে অম ব্লক দেখা যাচ্ছে এবং ঘর ঘরের সামনে কী যেন লেখা আছে দেখা যা--।

এখানে একটি দোকান দেখা যাচ্ছে মনে হয় দোকানের ভিতরে অনেক ধরনের জিনিসপত্র দেখা যাচ্ছে।

কয়েকটি চেয়ার দেখা যাচ্চে এবং লাকড়ি দিয়ে তৈরি থারিয়া দেখা যাচ্চে।

এখানে একটি রাস্তা দেখা যাচ্ছে এবং রাস্তার পাশে অনেক ধরনের গাসপালা দেখা যাচ্ছে।

একটি ফ্যান দেখা যাচ্চে এবং লাইট জ্বলতেছে দেখা যাচ্চে।

পাহিটির গায়ের রং কালো দেখা যাচ্ছে এবং অনেক ধরনের ঘাস দেখা যাচ্ছে।

স্কুটি দেকা যাচ্চে এবং বাইক রাকা আসে দেকা যাচ্চে এবং বড়ো বড়ো বিল্ডিং কয়েকটি দেকা যাচ্চে এবং গাসপালা দেকা যাচ্চে ।

একানে একটি সার্ভিসিং হল দেখা যাচ্ছে এবং একটি কার দেখা যাচ্ছে।

এখানে একটি য়ুহু পাইপি দেখা যাচ্ছে এবং ইলেকট্রিক অয়ার দেখা যাচ্ছে।

স্কুটি দেখা যাচ্ছে এবং একটি অটো দেখা যাচ্ছে

একজন লোক আগুন ধরিয়ে অম উ আগুন ধরিয়ে কিছু জিনিস জ্বালাচ্ছেন দেখা যাচ্ছে।

এখানে একটি মতসিদ গৃহ দেখা যাচ্ছে এবং মসচিদের ভিতরে সাত্র পড়াশোনা করছেন দেখা যাচ্ছে।